আজকে আমাদের topic হলো, কলকাতা tourism কলকাতা ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর। মানুষদের মানুষের অস্তিত্বের একটি চিরকাল চলমান উৎসব। একই সাথে বিলাসবহুল এবং অকার্যকর প্রতিশ্রুত এবং উন্মুক্ত সুস্পষ্টভাবে ভবিষ্যৎ, সুন্দরভাবে ক্ষয়প্রাপ্ত অবস্থায়। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি প্রাণবন্ত তিনশো পঞ্চাশ বছর বয়সী মহানগর পশ্চিমবঙ্গের রাজধানী দন্দ্ব এবং আলোকিত চশমায় সমৃদ্ধ এই শহরের কিছুই সাধারণ নয়। জয়ের শহর হলো, জয়ের শহর হিসেবে বিখ্যাত কলকাতা। কলকাতা হলো সব দেশের শৈল্পিক, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক রাজনীতি। কলকাতার পার্ক রাস্তাগুলি প্রাণবন্ত, ব্যস্ত, বিশৃঙ্খল এবং তবুও জীবন ও সৃজনশীলতায় ভরপুর।

বাসিন্দাদের মধ্যে বিকাশ লাভকারী নতুন আসন্ন খিপটা সংস্কৃতির সাথে। শহরের বিকাশমান শিল্প বিস্ময় প্রশংসা করা থেকে শুরু করে পুরস্কৃত destronomical permission করা থেকে শুরু করে অসংখ্যক বাজারের মধ্যেও ঘুরে বেড়ানো থেকে হুগলীর তীরে বসে শান্তিপূর্ণ সূর্যাস্তও আপনি উপভোগ করতে পারেন। কলকাতার ঐতিহ্য ও সাংস্কৃতিক স্তরে স্তরে সিক্ত এবং

রাজকীয় অতিথের একটি স্বতন্ত্র অভ্যাস আবাস রয়েছে শহরের প্রতিটি প্রান্তে। আপনি যদি শহরের কিছু রাজকীয় অতিথের চান তাহলে উত্তর কলকাতার রাস্তা রাস্তায় আপনি হাঁটতে পারেন। যেখানে শহরের প্রাচীনতম। প্রাসাদ রয়েছে। লতাগুল্ম এবং অভিজাত গোলবের অবিরাম অনুভূতি। কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃকবাড়ি যা এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে এবং পারিবারিক প্রকৃতি

সবচেয়ে উল্লেখযোগ্য হলো টিনসেট ঘট যার পটভূমিতে বিদ্যাসাগর সেতুর বিদ্যাসাগর সেতু আপনি দেখতে পান। কাছে মিলেনিয়াম পার্কও রয়েছে। সেটি একটি সুজ্জিত water front পার্ক। সেখান থেকে আপনি boat ride পূর্বের সুবিধা পেতে পারেন। কলকাতার একটি খুব প্রাণবন্ত life light রয়েছে এবং পাঁচ ফিটের পুরো অংশে অসংখ্য বার এবং পাবও রয়েছে। যেখানে আপনি রাত কাটাতে পারেন। কলকাতার রাস্তার খাবার সাড়া দেশে বিখ্যাত এবং প্রতিটি কোণে আপনি খাবারের দোকান এবং খাবারের stall ও দেখতে পাবেন। দোকানে রয়েছে, যেখানে আপনি স্থানীয়

তার নিজস্ব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানবন্দর, রেলস্টেশন এবং সড়কপথের মাঝখানে সংযুক্ত হয়। বিমানবন্দর এবং রেলস্টেশনের বাইরে টেক্সিগুলিও পিকআপ এবং ড্রপসের জন্য সহজলভ্য। কিভাবে ফ্লাইটে কলকাতা পৌঁছবেন? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতাকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের কিছু দেশের সাথে সংযুক্ত করে।

দমদমে সাইকুলা রেলস্টেশনের সাথে বিমানবন্দরকে সংযুক্ত করার জন্য একটি রেল সংযোগ রয়েছে। যদিও বর্তমানে এ লাইনে অনেক ট্রেনও চলাচল করে। সড়ক পথে আপনি কিভাবে কলকাতা পৌঁছবেন? ভারতের প্রায় যেকোনো অংশ থেকে কলকাতার জন্য় নিয়মিত বাস পরিষেবা রয়েছে। দিল্লি থেকে এনএইচ উনিশ খ এ কলকাতা পৌঁছতে আপনি পারেন। তাতে আপনার সময় লাগবে একদিন। খয়রতপুল, হলদিয়া ইত্যাদি কাছাকাছি শহর থেকে বাস পাওয়া যায়। আপনি বিকল্পভাবে ট্যাক্সি ভাড়াও করতে পারেন। যদিও ভাড়া কিছুটা

কলকাতায় দুটি বড় রেলস্টেশন রয়েছে। একটি হচ্ছে হাওড়া এবং আরেকটি হচ্ছে শেয়ালদাহ। এটি ভারতের সমস্ত বড় স্টেশনের সাথে যুক্ত এবং উত্তর-পূর্ব ভারতের একটি প্রবেশদ্বার। আপনি যদি শেয়ালদাহ হয়ে কলকাতায় আসেন, আপনি হলে ভ্রমণের জন্য একটি প্রিপেইড ট্যাক্সিও নিতে পারেন। হাওড়া থেকে বাবুঘাট বা শেয়াগলি প্লেতে আপনাকে নদীর ওপারে নিয়ে যাওয়ার জন্য ফেরী পাওয়া যায়। যেখান থেকে আপনি ট্যাক্সি, বাস, অটো রিকশা করে আপনি শহরের সমস্ত অংশ যেতে পারেন। জলপথ দিয়ে কিভাবে কলকাতা পৌঁছবেন? শহরের পশ্চিমাংশ দিয়ে বয় বয়ে চলা হুগলী নদীটি

traffic plan এড়ানোর একটি ভালো উপায়। এটি হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এটি একটি দর্শনীয় দৃশ্য দেখায়। কলকাতার local পরিবহণ। কলকাতার মেট্রো, লোকাল ট্রেন, ট্যাক্সি এবং ক্যাব দ্বারা ভালোভাবে সংযুক্ত। যদিও ট্রামগুলো প্রত্নতাত্ত্বিক, ঔপনিবেশিক। অবশেষে সেগুলো এখনো শুধুমাত্র শহরের কিছু অংশেই সীমাবদ্ধ আছে। এছাড়া আপনি শহরের কিছু অংশে ঘোড়ার গাড়ি বা টাঙ্গা ride নিয়েও যেতে পারেন। এছাড়াও আপনি শহরের কিছু অংশে ঘো এছাড়া অক্টোবর এবং ফেব্রুয়ারির মধ্যে শরৎ ও শীতের মাসগুলি কলকাতায় যাওয়ার সেরা সময়। কারণ আবহাওয়াবলী নিখুঁত এবং উৎসবগুলি প্রচুর। বিশেষ করে দুর্গা দুর্গা পুজার সময় পর্যটকদের সর্বোচ্চ আগমনের সাক্ষী এই ঋতু। পূর্ব গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুসহ কলকাতায় হালকা শীত গরম এবং কিছুটা আর্দ্রা গ্রীষ্ম থাকে। গ্রীষ্মকাল একজন ভ্রমণকালীর জন্য ভ্রমণকারীর জন্য সর্বনিম্ন পছন্দসই বিকল্প এবং বর্ষা যদিও মনোরম তবে এটি দেখার জন্য উপযুক্ত ঋতু নয়। শীতকালে ক কলকাতা। শীতকাল হলো ভ্রমণকারীদের জন্য বিকৃত এবং সবচেয়ে বেশি পরামর্শ দেওয়া হয়। কারণ এই ঋতুতে আবহাওয়া দর্শনীয় স্থান দেখার জন্য উপযু উপযুক্ত। কারণ পনেরো ডিগ্রি সেলসিয়াস ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই নেমে যায়। দিনগুলি খুবই বেশি গরম বা ঠান্ডা নয়। কখনো কখনো রাতের তাপমাত্রা দশ ডিগ্রিও সেলসিয়াসে পৌঁছ পর্যন্ত নেমে যেতে পারে। তাই আপনার সাথে হালকা পশম ব্যবহার করুন। বহন করুন। শীতের বা তার সাথে ঠান্ডা এবং দিনগুলি অনেক শান্ত। শীতকাল যদিও শীত পর্যটন ঋতু। যার মানে এই সময় শহরে আরো বেশ বেশি ভীড় করে। আপনি যদি একটি সুন্দর ছুটির দিন খুঁজছেন এটি আপনার কাছে আবেদন নাও করতে পারে। আপনি যদি শান্ত ছুটির মেজাজে থাকেন। তবে শহরের উপকন্ঠে একটি homestay বা resort থাকতে বেছে নিন। দিপাবলীতে দিপাবলী হিন্দু উৎসব নভেম্বরে পালিত হয় এবং এটি কলকাতার দ্বিতীয় জনপ্রিয় উদযাপন। রাতে একটি একটি ঝাঁ ঝাঁকালো আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হয় এবং হাওড়া ব্রীজটি উজ্জ্বলভাবে আলোকিত হয়। হুগলী নদীতে আতশবাজি এবং লন্ডনের প্রতিফলিত প্রতিফলন সত্যিই দেখার মত একটি দৃশ্য। ক্রিসমাস ও নববর্ষে উদযাপন আনন্দের নগরীতে আড়ম্বর ও আনন্দের সাথে অনুষ্ঠিত হয়। বেশিরভাগ public স্থানে জন্মের আলো দিয়ে সজ্জিত করা হয় টকটকে গাছ। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সেন্ট পল কেটারেল বিশেষ করে দর্শনীয় ও রঙিন আলোতে সজ্জিত হয়। শীতকাল হলো সাফারিতে যাওয়া এবং সুন্দরবন জাতীয় উদ্যানের প্রকৃতিতে হাঁটার জন্য সেরা সময়। জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাবেন আপনি সুন্দরবনে। ম্যানগ্রোভ বনগুলি শীতকালে শ্বাসরুদ্ধকর সুন্দর এবং কুয়াশাচ্ছন্ন এবং পরিবেশ আপনাকে বিস্মিত কর করবে নিশ্চিন্ত। আপনি এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কুমির সরীসৃপ এবং পাখি দেখার আশা করতে পারেন। প্রতিটি ডিসেম্বরে কলকাতায় একটি আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হয়। যা বিশ্বের প্রতিটি কোণ থেকে বইপ্রেমীদের নিয়ে আসে। শহরটি স্থাপিত শিল্প এবং স্বাস্থ্যের একটি সংগম বিশেষ করে শীতকালে। কারণ এই মাসে কলকাতার প্রতিটি প্রান্তে সাহিত্য উৎসব এবং শিল্প প্রদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বর বর্ষায় কলকাতা। দক্ষিণ-পশ্চিম বর্ষা কলকাতায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রঝড় নিয়ে আসে। উচ্চ বৃষ্টিপাতের হারসহ যদিও এই ঋতু সেই গ্রীষ্মের তুলনায় budget এ পর্যটকদের জন্য বেশি অনুকুল। তবে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধ রাস্তার কারণে দর্শনীয় স্থানগুলো দেখতে এখনো কঠিন সন্ধ্যা এবং রাতগুলি আনন্দদায়ক এবং সতেজ। যখন সকাল এবং বিকেলগুলি বৃষ্টিময় তাপমাত্রা সাতাশ ডিগ্রির সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে। যদিও আর্দ্রতা এখনো বেশি। জুলাই এবং আগস্ট মাস হলো সবচেয়ে আর্দ্রতার মাস। যখন সেপ্টেম্বর ভ্রমণের জন্য আরো আরামদায়ক। আপনি সন্ধ্যায় হুগলী নদীর ধারে হাঁটাহাঁটি করতে পারেন এবং আরামদায়ক ভ্রমণও করতে পারেন। বর্ষা কৌশলে ছাতা এবং rainwear সাথে আপনি নিয়ে চলুন। একটি উনিবিংশ শতাব্দীতে নির্মিত ব্রিটিশ টাওয়ার শহীদ মিনারের চূড়া থেকে শহরের দৃশ্য। আজ এটি স্বাধীনতা আন্দোলনের শহীদের স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান এবং আকর্ষণীয় স্থাপত্যের প্রশংসা করুন। সময়মত পেছনের দিক যেতে এবং শহরের vintage শৈলী অন্বেষণ করতে একটি ট্রাম যাত্রাও আপনি করতে পারেন। গ্রীষ্মে কলকাতা। কলকাতা শহর নাতিশীতোষ্ণ অঞ্চলের কাছাকাছি থাকা সত্ত্বেও গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের জলবায়ু রয়েছে। গ্রীষ্মকাল গরম এবং আর্দ্রাক। জলাভূমি উপকূলে উপকূল এবং হুগলী নদীর নৈকট্য নিশ্চিন্ত করে যে কলকাতার উচ্চ আর্দ্রতার মাত্রা ক্রমবর্ধমান। তাপ ছাড়ও রয়েছে। তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার জ্বলন্ত এবং অত্যন্ত ক্ষমার মত উচ্চ আর্দ্রতা আবহাওয়াকে ভীষণ অস্থিরতর করে তোলে। কলকাতায় জরাজীর্ণ গ্রীষ্মকাল সবচেয়ে কম উপযুক্ত সময়। কারণ এটি দর্শনীয় স্থানে যাওয়া যে challenging পরিবহণকেও অপ্রিয় করে তোলে। গ্রীষ্মকাল হলো off season সময়। যখন কলকাতায় ধান তাদের নিম্ সর্বনিম্ন হয় যা কম budget এর ভ্রমণকারীদের কাছে আবেদন করতে পারে। আপনি যদি গ্রীষ্মকালে কলকাতায় আসতে চান তাহলে হালকা তুলা, লিলেন এবং অন্যান্য শ্বাস-প্রশ্বাসের fabric pack করতে ভুলবেন না। যাতে আপনার ঘাম থেকে আপনি বাঁচতে পারেন। সকালে এবং সন্ধায় ভ্রমণ করতে বেছে নিন। যাতে আপনি গরম বিকেলে এড়াতে পারেন। গরম জল এবং ছাতা আপনি আপনার সাথে বহন করুন। কলকাতায় দেখার জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভারতে ব্রিটিশরা যে আরো একটি ধ্বং ধ্বংসবাস ধবংসসাবেশ ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের কলকাতায় কেন্দ্রস্থলে অবস্থিত। এই সাদা মার্বেল সমৃদ্ধ কাটামোটি রানী ভিক্টোরিয়ার স্মরণে তৈরি করা হয়েছিল। ভারতে তার পঁচিশ বছরের শাসন উদযাপনের জন্য এবং এটি লন্ডনের ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রায় প্রতিরূপ। ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি iconic কাঠামো যা আনন্দ ও শহরের সমার্থক। তারা এরকম ভাবে নীতি অবলম্বন করে তো তার নীতি অবলম্বন করে তো পিছু পা হলেন না মহাত্মা গান্ধী পরীকে আমাদের যুক্তিকে আমরা কখনো কারো হাতে তুলে নিচে দেব না এই বলিয়া বিরাট আইন অমান্য আন্দোলন প্রায় কার্যকরী করিয়া দিলেন তারা সমগ্র অধিবেশন শেষ হইবার সঙ্গে সঙ্গে বহু কংগ্রেস প্রতিনিধি যে গ্রেপ্তার হইবেন তাহা বুঝিয়া কংগ্রেস সদস্যগণ গান্ধীজীর উপর সকল ক্ষমতার ন্যাস্ত করিয়া তাহাকে বস্তুত একাধিক আয় কত অধিকার পেতে সমস্ত সম্মত হইলেন অধিবেশন শেষ হইবার সঙ্গে সঙ্গে বহু কংগ্রেস প্রতিনিধি যে গ্রেপ্তার হইবেন তাহা তা বুঝিয়া কংগ্রেস সদস্যগণ গান্ধীজীর উপর সকল ক্ষমতা নৃত্য করিয়া তাহাকে বস্তুতে একাধী নায়িকতের এবং তাহার উত্তর আধিকারী নির্বাচনের পূর্ণ অধিকার দিলে ইহার ফলে গান্ধীজীর সমগ্র ভারতীয় রাজনীতিরনিয়নটা হইয়া উঠিলেন কংগ্রেস একটি বিষয়ে মাত্র তাহার অধিকার নিয়োজিত রাখিল সেটি হইল গান্ধীজীর কংগ্রেস কমিটির মতো না নাহলোয়া জাতীয় আদর্শের কোন পরিবর্তন

এখানে লোকেরা গান্ধীজীর চিন্তা ধারাতে চিরদিন বুঝিয়াছে এবং অনুসরণ করিয়াছে উনিশো বাইশ এর নয়ও february তারিখে বড়লাটের নিকট এক খোলা চিঠিতে গান্ধীজী তাহার কর্মসূচি নির্দিষ্ট উল্লেখ করিলেন কতখানিক বিনয় মনটা হইল যুদ্ধেরি সু কষ্ট ঘোষণা গান্ধীজি বলিলেন যে তিনি অসহযোগ আন্দোলনের নেতা এবং ইহার সকল দায়িত্বই তাহার যেই government সংবাদপত্র সভা সমিতি এবংমতো প্রকাশের স্বাধীনতাকে নৃশংসভাবে সংকুচিত করিয়াছে তাহার বিরুদ্ধে বারদৌলিতে অহিংসাত্মক গণ বিদ্রোহের প্রথম বাহিনীর অভ্যুর্থান ঘটিবে গান্ধীজীর লর্ড রিডিংকে তার সরকারি নীতি পরিবর্তনের জন্য এক সপ্তাহ সময় দিলেন যদি বড়লাট এমন অতি স্পষ্ট ব্যাপারটিকে দেখিতে না পান বা দেখিতে না চান তবে আইন অমান্য ঘোষিত হইবে বড়লোকের নিকট চিঠিখানি পাঠানো হইতে না হইতে দাঙ্গা হাঙ্গামা দেখা দিলইহা অন্যান্য সকল দাঙ্গা-হাঙ্গামার অপেক্ষা গুরু আকারের গোরখপুর জেলা চৌরু চওড়া নামক স্থানে এক শোভাযাত্রার সময় শোভাযাত্রা চালিয়ে যাইবার পর বলাই ভালো পিছনের কয়েকজন লোককে কনস্টেবলরা বাধা দেয় এবং আক্রমণ করে অতঃপর constable রা জনতা কর্তৃক আক্রান্ত হইয়া গুলি চালায় এবং গুলি বারুদ ফুরাইয়া গেলে তারা থানায় গিয়ে নিরাপত্তা জন্য আশ্রয় লই উশৃংখল জনতা থানায় অগ্নি সংযোগ করে এবং অবরুদ্ধদের কাজখুটিতে কর্ণপাত করে না নৃশংস হত্যা ও অগ্নিকাণ্ড ঘটে কনস্টেবল এর প্রথম উস্কানি দিয়াছিল এবং আক্রমণের ব্যাপারে অসহযোগী স্বেচ্ছাসেবকদের কারো কোন হাত ছিল না গান্ধীজী দুর্ঘটনায় সকল দায়িত্ব ন্যায় সঙ্গতভাবে অস্বীকার করিতে পারতেন কিন্তু বাস্তবিক পক্ষে সমগ্র ভারতের বিবেক হইয়া উঠিলেন উঠেছিলেন তাহার দেশের জনসাধারণের কাহারো কোন প্রকার অপরাধ তাহাকে বেদনাময় বেদনা ব্যাকুল কোরিয়া তোলে তাই তিনি জনসাধারণের সমস্ত পাপকে নিজের উপরে ন্যস্ত করিলেন তিনি এরূপ আতঙ্কিত হইয়া উঠিলেন যে আইন অমান্য আন্দোলন আরম্ভ করিবার মুহূর্তে তিনি তাহার দ্বিতীয় বারের জন্য পুনরায় বন্ধ করিয়া দিলেন বোম্বাই হাঙ্গামা অপেক্ষা অবশ্যই জটিলতর হইয়া উঠিল এবং বড়লাটের নিকট চরমপত্র পাঠাইবার মাত্র কয়েকদিন পূর্বেই তাহা ঘটিলো তাহার কর্মসূচিকে বেআইনি এবং এমনকি হাস্যকর প্রতিবোমান না করিয়া তিনি এই চরমপত্র কেমন করিয়া পাঠাইতে পারেন গান্ধীজী বলেন শয়তান বাধা দিল শয়তানের ভাষা হল দম্ভ গান্ধীজি এই কথা বলিয়া তাহার ইফতার করলেন উন্নিশশো বাইশ সালের ষোলোই february তারিখে young india কে young india তে গান্ধীজী একটি প্রবন্ধ বাবাসীর হইল অসাধারণ মানবিকতা পূর্ণ এই রচনা ইহা গান্ধীজীর আটটা পড়াদের প্রকাশ্য স্বীকারোক্তি তাহার মর্মাহত অন্তরের গভীরতম প্রদেশ হইতে তাহার অস্থ পূর্ণবাদের ভাষা উপনীত হয়ে উঠিল ভগবান তাহাকে অবনত করিয়াছেন তাই তাহারে ই ধন্যবাদ ভগবান আমার উপর পশু প্রচুর রূপে সদয় হয়ে আছেন তিনি আমাকে এই তৃতীয়বারের জন্য সতর্ক করিয়া দিয়েছেন যে ভারতে এখনো সত্য এবং কংগ্রেসের আবহাওয়া প্রস্তুত হয় নাই কেবলমাত্র সত্য এবং অহিংসার আবহাওয়ায় এই ব্যাপক আনাহ অনানু বাধোকে নাড়াসংহত কোরিয়া তুলিতে পারে এই অনানুবাদ তো but his obedience stay কখো তখনি civil বলা চলিতে পারে যখনই তাহা হইবে শান্ত সত্য বিনত জ্ঞাত এবং স্বেচ্ছাকৃত অথচ প্রীতিপূর্ণ ঘৃনাশীর্ণ এবং নিরাপরাধ রাওলাট আইন বিরোধী আন্দোলনের সময় উন্নিশো উন্নিশ খ্রিস্টাব্দে তিনি আমাকে সাবধান করিয়া দিয়েছিলেন আমেদাবাদ বিরামবাগ ও খেড়া ভুল করিল আমি পিছাইয়া আসিয়া আসিলাম আমার হিসেবে ভয়ংকর রকম বেহিসাব হইয়াছে স্বীকার করিলাম ভগবান ও মানুষের কাছে মাথা হেট করিয়াছিকেবল যে জনসাধারণের আইন অমান্য থামাইলাম তাই নয় এমনকি নিজের আইন অমান্য বন্ধ করিলাম দ্বিতীয়বারে ভগবান আমাকে বোম্বাইয়ের ঘটনা বলি দ্বারা ভয়ানকভাবে সতর্ক কোরিয়া দিলেন আমাকে তিনি দুর্ঘটনা প্রত্যক্ষ করাইলেন বারদাও নিতে অবিলম্বে যে ব্যাপক আইন অমান্য হইবার কথা ছিল আমি তাহা বন্ধ করিবার ইচ্ছা ঘোষণা করিলাম আমার মাথা উন্নিশো উন্নিশের অপেক্ষা আরো বেশি হেট হইল কিন্তু ইহাতে আমি উপকৃত হইলাম এবং আইন অমান্য বন্ধ রাখিবার ফলে দেশের হতে প্রচুর লাভ হইল সে বিষয়ে নিঃসন্দেহ আন্দোলন সমেত বন্ধ রাখার ফলে ভারতবর্ষ সত্য এবং অহিংসা প্রতীক হইয়া উঠিল কিন্তু ইহা অপেক্ষা ভারতবর্ষের গর্ভে লুকায়িত ছিল চৌরিচৌড়ার মধ্য দিয়া ভগবান স্পষ্টভাবে

অহিংসা উপায়ে সারবে শাসনের অধিকার লাভের শর্তই হলো দেশের অহিংস দেশের অহিংস দেশের সহিংস অংশের উপর অহিংস জনসাধারণের কর্তিত থাকা ভারতের গুন্ডা দেড় উপর যখন অহিংস অসহযোগীরা কর্তৃত্ব লাভ করিতে পারিবে কেবল তখনই তাহাদের সফল হইয়া হওয়া সম্ভব হইবে সুতরাং এগারোই ফেব্রুয়ারী তারিখে বারদৌলিতে গান্ধীজি তাহার সংশয় এবং আশঙ্কাগুলি কংগ্রেস কমিউনিটির নিকট উত্থাপিত করিলেন কিন্তু তাহারা তাহার শহীদ সকলের একমত হইলেন না গান্ধীজি বলেন তথাপি এমন বিচক্ষণ ও ক্ষমাশীল সহকর্মী দিগকে তার সৌভাগ্যবোধ করিয়া আর কেহ করে নাই তারা গান্ধীজীর সুখ্য বিবেক বুদ্ধি কে সহানুভূতির সহিত দেখিলেন এবং গান্ধীজীর অনুরোধে আইন অমান্যের আদেশ সাময়িকভাবে প্রত্যাহার করলেন সেই সঙ্গে তাহারা প্রস্তাব করিলেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলির যেন অহিংসা আবহাওয়ার সৃষ্টি জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকেন এইরূপে সমগ্র আক্রমণশীল কর্ণসূচি দ্রুত ও আকস্মিক পরিবর্তন এ রাজনীতির দিক হইতে সম্ভবত বিচক্ষণও ত্রুটিহীন হইল না তাহা আমি জানি কিন্তু ধর্মের দিক হইতে ইহা ত্রুটিহীন সে বিষয়ে কোন সন্দেহ নেই আমার এই বিনোদ ন ত্রুটি শিকারের মধ্যে দিয়া দেশের প্রচুর উপকার হইবে। যে একমাত্র গুণের আমি দাবি করি তাহলো সত্য এবং অহিংসা কোন প্রকার অতি মানবিক শক্তির দাবি আমি করি না সেইরূপ কোন শক্তি আমার নাই দুর্বলতম মানুষের দেহে যে রক্ত মাংস আমার দেহ তেমনিসহজ স্তুপ সহজ দুর্য রক্তমাংসে রহিয়াছে সুতরাং অন্য সকলের মত ভুল করিবার সম্ভাবনা আমারও আছে আমার সেবা করিবার শক্তি সীমাবদ্ধ তথাপি আমার শক্তির বহুব এবং স্তুতি শর্ত আমি এই পর্যন্ত সর্বদাই ভগবানের আশীর্বাদ লাভ করিয়া আসিয়াছি কারণ দুটি ত্রুটি স্বীকার যেন এক প্রকার সমারজনী যাহারা আঘাতেই সকল মালির নতুন হয় সকল অভ্যাপ শুদ্ধতর উজ্জ্বলতর হয় আমি ইহার জন্য নিজেকে আরও শক্তিমান অনুভব করতেছি, খতিয়া আসিয়ার আসার ফলে আমাদের আদর্শ সফলি হইবে

আমার মতে বারদৌলি র অধিবাসীরা ভারতের মধ্যে সর্বাপেক্ষা শান্তিপূর্ণ মানুষ কিন্তু তাদের সমান শিখতে বারদৌলি একটি নগণ্য বিন্দুমাত্র যদি ভারতের অন্যান্য অংশ এতে ত্রুটিহীন সহযোগিতা না পাওয়া যায় তবে বারদৌলির চেষ্টা কখনোই সফল হইতে পারে না যেমন একটি বাড়তি দুধে এক ফোঁটা আর্সেনিক দিলে তাহা পানের অযোগ্য হইয়া ওঠে তেমনি বারদৌলির শান্তিময় টাই যদি চরাচৌরি চৌরিচৌরা এক বিন্দু মৃত্যু হলা হলো মিশে তবে তাহা গ্রহণের অযোগ্য হইয়া উঠিবে বারদৌলি যেমন ভারতের প্রতিনিধিত্ব করে তেমনি করে চৌরিচৌরা বাহা যাহাই হোক চৌরিচৌরা একটি বাড়াবাড়ি লক্ষণ civil disobedience বাস শান্তিপূর্ণ অনানু বর্তে কোন প্রকার উত্তেজনা থাকবে না আইন অমান্য হইল নীরব সহানের প্রস্তুতি ইহার ফল শান্ত এবং সহজ মনে না হইলেও ইহা চমকপ্রদক চৌরিচৌরার এই স্রতিটি প্রস্তুত একটি সংকেত মাত্র যদি পূর্ব হইতে মিথেন করা না হয় তবে ভারত কোন পথে যাইবে ইহা তাই নির্দেশ করে আমরা যদি অহিংসা হইতে হিংসা গড়িয়া তুলিতে না চায় তবে আমাদিগকে দুটো পিছনে শরিয়া আসিতে হইবে পুনরায় প্রতিষ্ঠা করিতে হইবে শান্তির আবহাওয়া এবং ব্যাপক আইন অমান্য আন্দোলন আরম্ভ হইবার পর government এর শত উস্কানি সত্ত্বেও শান্তি অব্যাহিত থাকিবে এই সম্বন্ধে আমরা যতক্ষণ না নিশ্চিন্ত হইতে পারিতেছি ততক্ষণ পর্যন্ত ব্যাপক আইন অমান্য আন্দোলনের কথাও ভাবাও চলিবে না শত্রুরা আমাদের এই বিনতা ও তথাকথিত পরাজয় শিকারের আনন্দ করুক তাতে ক্ষতি কি ভগবানের কাছে পাপ করিবার এবং শপথ ভাঙিবার অপরাধে অভিযুক্ত হইবার অপেক্ষা তাহা অনেক শ্রেয় ওতো অতঃপর অহিংসা ঋসি উপরে যে রক্তপাত করিয়াছে তাহার দায় সিদ্ধ চাইতেছেন আমাকে ব্যক্তিগতভাবে সুধি লাভ করিতে হইবে নিজেকে যোগ্যতর যন্ত্র করিয়া তুলতে হইবে যাতে আমার চারিপাশে নৈতিক আবহাওয়ার বিন্দুমাত্র ব্যতিক্রম ঘটিলে আমি তাহা বুঝিতে পারি আমার সত্যের মধ্যে যেন গভীরতর সত্য এবং বিনতা থাকে শুদ্ধির জন্য আমার পক্ষে অনুসনের অপেক্ষা আর কিছুই নেই আমার পূর্ণতারে প্রকাশের জন্য দেহের উপর অধিক অধিকার প্রতিষ্ঠা করিবার জন্য যে অনশন করা হয় তাহার অপেক্ষা আমার আপনা উন্নতির ব্যাপারে প্রবলতর বস্তু আর নাই চার দিন ব্যাপী একটি অনশন ব্রত গ্রহণ করিলেন তাহার সহকর্মীগণ তাহার দৃষ্টান্ত অনুসরণ করেন তাহা তিনি চাই চাইছিলেন চাইলেন না। তাহা নিজেকেই শাস্তি বহুল করতে হইবে কোনই পূর্ণ অস্ত্র চিকিৎসকদের যখন কোন বিপজ্জনক রোগীর চিকিৎসা করিতে হয় তখন তিনি যেমন শোচনীয় অবস্থায় পড়েন আমিও তেমন একটি শোচনীয় অবস্থায় পড়িয়াছি হয় আমাকে চিকিৎসা ত্যাগ করতে হইবে নতুবা অধিকতর কোনই পূর্ণ অর্জন করিতে হইবে তাহার নিজের জন জন্ম এবং তাহার নাম মুখে লইয়া চৌরি চোরাই তারা অপরাধ করিয়াছিল তাহাদের জন্য তাহার এই শাস্তি এই প্রায়শ্চিত্ত খালি সে একাই তাহাদের জন্য শাস্তি গ্রহণ করিতে পারিলে সুখী হইতেন কিন্তু তিনি তাহাদি বকে স্বেচ্ছায় গভারমেন্টের হস্তে আত্মসমর্পণ করিতে এবং সমস্ত অপরাধ স্বীকার করিতে উপদেশ দিলেন কারণ তাহারা যে আদর্শকে সেবা করিতে চাইয়া ছিল তারা তাকে আঘাত করিয়া বলি বসিয়াছে আন্দোলন যাহাতে সহিংস বা হিংসার অগ্রদূত হইয়া উঠেতে না পারে সেজন্য আমি সকল প্রকার দীনতা সকল উত্তিরন কোন নির্বাসন এবং মৃত্যুবরণ করিতে রাজি আছি

অবশেষে হাত তুলে শেষ আদেশ প্রদান করিবার পর অকস্মাশ শেষ মুহূর্তে যখন সে দুর্বার যন্ত্র গতিশীল হয়ে উঠে আছে তখন তাকে হাত নামাইয়া কিংবা থামিতে বলা ইহাও নিতান্তই বিপদজনক ইহাতে break ভাঙ্গিবারো যেমন ভয় আছে তেমনি ভয় আছে সমস্ত গতিবেগকে পঙ্গু করিয়া দেওয়ার তাই উন্নিশো বাইশের আ চব্বিশে ফেব্রুয়ারি তারিখে দিল্লিতে যখন কংগ্রেস কমিটি অধিবেশন বসিল

গান্ধীজি দাবি করিলেন যে আইন অমান্য অভিযান আরম্ভ করিবার পূর্বে জনসাধারণকে আরো ভালো ভাবে প্রস্তুত হতে হইবে সেই সংঘে তিনি একটি গঠনমূলক কর্ম সূচি উত্থাপন করিলেন কিন্তু বহু সদস্য স্বাধীনতা আন্দোলনের অগ্রগতির মনথুরতাই বিরক্ত হইয়া উঠিয়া ছিলেন তাহারা আইন অমান্য অসামাজিকভাবে বন্ধ রাখার বিরুদ্ধে প্রতিবাদ করে নেন তাহারা বলিলেন যে গান্ধীজীর রীতি দেশের আবেগ উৎসাহকে গলা টিপিয়া মারিতেছে walking comedy র বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব আনিবার কথার রই হইল এবং ইহা বলা হইল যে অন্যান্য প্রস্তাব যে এখন বাতিল করিয়া দেয়া হোক অবশ্য অবশেষে গান্ধীজীরই জয় হল কিন্তু তিনি অত্যন্ত ব্যাতিত হইলেন কারণ তিনি বুঝতে পারিয়াছিলেন যে অধিকাংশ সদস্যেরই তিনি অকোপর সমর্থন করে ও তিনি অকোপর সমর্থন পাইতেছেন না তিনি জানিতেন একাধিক ব্যক্তি যাহারা তাকে ভোট দিয়েছেন তারা আড়ালে তাহাকে দেখতে চান বলেন। তিনি জানিতেন যে আসলে তিনি দেশের মনোভাবের প্রতিনিধিত্ব করিতেছেন না গান্ধীজি তাহার নির্ভী ক কা পট্টের সহিত এই কথা উন্নিশো বাইশ সালের দোসরা মার্চ তারিখে স্বীকার করেন সচেতন ও সচেতন হিংসার ফল এতই প্রবল যে আমি বাস্তবিক কক্ষে ভয়াবহ পরাজয়ের জন্য প্রথনা করিতে ছিলাম আমি সর্বদাই সংখ্যালপের দলে পড়িয়া আছি দক্ষিণ আফ্রিকা নামে এক প্রকার সরবে সমতি গ্রামে আন্দোলন শুরু করিয়াছিলাম কোরে আমার সমর্থকদের সংখ্যা মাত্র চৌষট্টি এমন কি শুন্যতে নামিয়ে আসিয়া ছিল কিন্তু পুনরায় আমি সেখানে বিপুল সংখ্যাদিখ লাভ করি জন বিরল সঙ্কল্পতার মধ্যে অধিক পরিমানে কাজ হইয়া ছিল আমি আমি সমর্থন পাইতেছি এবং এইভাবে ভাবকে যে সরকার ভয় করেন তাহা আমি জানি কিন্তু তাহারা জানেন না যে তাহাদের অপেক্ষাও আমি সংখ্যা ধিক্ষকে অনেক বেশি ভয় করি আমি বসুত পক্ষে নিজেও বিচার বুদ্ধিহীন জনসাধারণের খুশিতে ক্লান্ত হইয়া পড়িয়াছি তাহারা যদি আমার গায়ে থুতু দেয় তাহলে আমি বুঝিব যে আমার কর্তব্যে আমি অটল আছি আমার এই একনায়কত্বের সুযোগ লইবার বিরুদ্ধে আমার এক বন্ধুর আমাকে সাবধান করিয়া দিয়াছেন আমাকে অসৎভাবে ব্যবহার করিবার সুযোগ আমি অতর্কিতে দিয়া আছি কিনা তাহাও তখন হইতে আমি ভাবিতে শুরু করিয়াছি এ সম্বন্ধে আমি এমন ভীতু হইয়া পড়িয়াছি যে তেমনটি ইহার পূর্বে কখনো হইয়াই একথা আমি স্বীকার করিতেছি কিন্তু আমি নিরাপদ ইহার একমাত্র কারণ আমি নির্লজ্জ Comittee আমার বন্ধ বিভকের